অনেক ভালো লাগছে দেখতে বাড়িটি। চারিদিকে হেলানদা দিয়া রয়েছে। রাস্তার দু ফাঁকা অনেক ভালো দেখতে লাগছে।

বড়ার ভেতরে অনেক রকমের ফুল রয়েছে অনেক লোকজন এখানে কেনা কাটা করছে দোকানদার বসে রয়েছ খুব ভালো দেখতে লাগছে।